ubuntu linux desktop 1604 এর spoken tutorial আপনাদের স্বাগত
এখানে আমরা gnome পরিবেশে ubuntu linux desktop সম্পর্কে শিখব
এবং ubuntu desktop এ কিছু সাধারণ অ্যাপ্লিকেশন
tutorial record করতে ubuntu linux 1604 os ব্যবহার করছি
ubuntu desktop এই রকম দেখায়
আপনি পর্দার বামদিকে launcher দেখতে পাবেন
কিভাবে আমরা launcher লুকোতে পারি
এটি করতে বামদিকে launcher যান
system settings window appearance এ click করুন
appearance window behavior ট্যাবে click করুন
এখানে autohide the launcher কে on করুন
এখন launcher লুকোবে
launcher লুকোলে যেমনকি এখানে দেখানো হয়েছে এটি আবার দৃশ্যমান করতে পারি
এটি করতে কার্সারটি পর্দার একেবারে বামে সরান
launcher দৃশ্যমান হবে
কার্সারটি সরান এবং launcher আবার লুকোবে
appearance window ফিরে যান এবং autohide the launcher কে off করুন
window উপরের বাম দিকে ছোট x icon ক্লিক করে window বন্ধ করুন
লক্ষ্য করুন ডিফল্টরূপে launcher কিছু icons রয়েছে
লঞ্চারের উপরে আপনি dash home icon দেখতে পারেন
dash home একটি interface যা screen থাকা ubuntu linux a সকল অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করতে দেয়
dash home খুলতে এতে click করুন
শীর্ষে আপনি search bar field দেখেন
এখন কিভাবে আমরা একটি বিশেষ অ্যাপ্লিকেশন খুঁজবো যেই অ্যাপ্লিকেশন খুঁজতে চান তা লিখুন এবং আপনি অবিলম্বে সেটি খুঁজে পাবেন এটি এতটাই সহজ!
এখন calculator অ্যাপ্লিকেশন খোঁজার চেষ্টা করি
তাই search bar লিখুন c a l c
c a l c name থাকা সকল অ্যাপ্লিকেশন তালিকাভুক্ত have
এখানে দেখুনlibreoffice calc এবং calculator উভয় তালিকাভুক্ত
calculator icon click করুন calculator অ্যাপ্লিকেশন এখন পর্দায় খোলে
calculator গাণিতিক বৈজ্ঞানিক বা আর্থিক হিসাব সঞ্চালন করতে সহায়তা করে
এখন কিছু সহজ হিসাব চেষ্টা করি
লিখুন 5 এস্টেরিক্স 8 এবং সমান চিহ্নে click করুন
সমান চিহ্নতে ক্লিক করার বদলে আপনি keyboard enter key টিপতে পারেন
উত্তর calculator প্রদর্শিত হয়
একইভাবে আমরা calculator অ্যাপ্লিকেশন দ্বারা সকল ধরণের গণনা করতে পারি
এখন window উপরে বামদিকে থাকা ছোট x icon ক্লিক করে calculator থেকে প্রস্থান করুন
এখন ubuntu linux os এ অন্য কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন সম্পর্কে শিখি
এরজন্য আমরা dash home we ফিরে যাবো
search bar gedit লিখুন gedit ubuntu linux os এ ডিফল্ট text editor
নীচে text editor icon দেখায় the খুলতে এতে click করুন
screen এখন আপনি যা দেখেন সেটি হল gedit text editor window
আমি এখানে কিছু text type
file সংরক্ষণ করতে keyboard ctrl এবং s কী টিপুন
অন্যথায় আমরা file এবং তারপর save we click করতে পারি
এখন save as named একটি dialog box খোলে এটি একটি ফাইলের named এবং যেখানে ফাইল সংরক্ষণ করবে তা জিজ্ঞাসা করে
txt name হিসাবে hello txt type
txt text file ডিফল্ট এক্সটেনশন
স্থানের জন্য desktop চয়ন করি এবং নীচে save বোতামে ক্লিক করুন
এখন window উপরে বামদিকে ছোট x icon ক্লিক করে এই gedit window বন্ধ করুন
ডেস্কটপে আমরা hello txt file দেখি এর মানে আমাদের টেক্সট file সফলভাবে সংরক্ষিত হয়েছে
এতে double ক্লিক করে file খুলি
দেখুন আমাদের লিখিত text see text file খুলেছে
internet gedit text editor সম্পর্কে অনেক তথ্য রয়েছে
এই বিষয়ে এই website কিছু spoken tutorials রয়েছে
এই text editor বন্ধ করি এবং অন্য অ্যাপ্লিকেশন দেখি যেমন terminal
আবার dash home এ যাই এখন search বার ফীল্ডে terminal শব্দ লিখুন
নীচে দেখানো terminal icon click করুন
পর্দায় terminal window খোলে মনে রাখবেন: terminal খোলার শর্টকাট হল ctrl + alt + t কী
terminal command লাইনও বলা হয় কারণ আপনি এখানে থেকে কম্পিউটার command করতে পারেন
প্রকৃতপক্ষে এটি gui in চেয়ে অধিক শক্তিশালী
terminal window ফিরে আসি
terminal অনুভূতি পেতে একটি সহজ command type লিখুন ls এবং এন্টার টিপুন
আপনি বর্তমান ডিরেক্টরীতে সকল files এবং folders তালিকা দেখতে পারেন
এখানে এটি home folder থেকে files এবং folder দেখাচ্ছে
home folder কি তা আমরা পরবর্তী tutorial দেখবো
এখন আমরা আর terminal নিয়ে দেখবো না
window উপরে বাম দিকে ছোট x icon ক্লিক করে terminal বন্ধ করুন
terminal commands এই website linux spoken tutorial শৃঙ্খলায় ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে
এখন অন্য অ্যাপ্লিকেশনে আসি যেমন firefox web browser
bar dash home খুলুন search bar firefox লিখুন
firefox web browser icon click করুন
firefox web browser বিশ্বব্যাপী web অ্যাক্সেস করতে ব্যবহৃত হয় এখন আমরা দেখি যে firefox browser উইন্ডো খোলা রয়েছে
এখন spoken tutorial website যান এরজন্য অ্যাড্রেস বারে ক্লিক করুন বা কীবোর্ডে f6 টিপুন
এখন spokentutorial org লিখুন এবং enter টিপুন
আপনার internet সংযোগ থাকলে firefox প্রদত্ত ওয়েবসাইটের সাথে যুক্ত have
spoken tutorial homepage browser খোলে
এটি এখন বন্ধ করি এবং পরবর্তী অ্যাপ্লিকেশনে যাই
bar dash home এ যান এবং search bar লিখুন office
আপনি বিভিন্ন libreoffice components দেখতে পারেন calc impress writer এবং draw
libreoffice ubuntu linux os এ ডিফল্ট office অ্যাপ্লিকেশন
এই সকল components সম্পর্কে tutorials spoken tutorial website উপলব্ধ
এখন video বিকল্প অন্বেষণ করি
search bar video লিখুন
প্রদর্শিত তালিকাতে videos named একটি অ্যাপ্লিকেশন রয়েছে
videos videos এবং গান চালাতে ব্যবহৃত হয় ডিফল্টরূপে এটি শুধুমাত্র open ফরম্যাট videos files চালায়
তাই আমি pen drive থেকে একটি স্যাম্পল file চালাই
এখন আমি machine usb slot আমার pen drive লাগাই pen drive ফোল্ডার নিজে থেকে খোলে
এটি না খুললে আমরা launcher থেকে এটি অ্যাক্সেস করতে পারি
launcher pen drive আইকনটি খুঁজুন
এতে click করলে এটি pendrive থাকা files এবং folders দেখায়
এখন আমি big buck bunny ogv movie file চয়ন করবো
এখানে এটি আমার file এটি খুলতে এতে double click করবো
এটি ডিফল্টরূপে videos এ খোলে
এখন মুভিটি বন্ধ করি
এখন ডেস্কটপে যেতে ctrl windows এবং d কী টিপুন
এখন এই ডেস্কটপে অন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখি
launcher উপস্থিত folder icon লক্ষ্য করুন এতে click করুন
home folder খোলে
ubuntu linux a প্রতিটি ইউসারের অনন্য home folder রয়েছে
আমরা বলতে পারি home folder হল আমাদের বাড়ি যেখানে আমরা files এবং folder সংরক্ষণ করতে পারি
file অনুমতি সম্পর্কে আরো তথ্য linux spoken tutorial শৃঙ্খলায় উপলব্ধ
এখন ফিরে আসি
linux সবকিছুই একটি file desktop ফোল্ডারে ডবল ক্লিক করে এটি খুলুন
এখানে আমরা hello txt file দেখি যা text editor থেকে সংরক্ষণ করেছি
তাই এই folder এবং desktop একই
এখন এই folder বন্ধ করি এই টিউটোরিয়ালে এতটাই সংক্ষিপ্তকরণ করি
এখানে আমরা ubuntu desktop launcher এবং এতে উপলন্ধ কিছু icons সম্পর্কে শিখেছি
কিছু সাধারণ অ্যাপ্লিকেশন যেমন calculator text editor terminal firefox web browser videos এবং libreoffice suite components এবং home folder
নিম্ন link উপলব্ধ video প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় the ডাউনলোড করুন এবং দেখুন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
আপনার এই tutorial কোনো প্রশ্ন রয়েছে অনুগ্রহ করে আমাদের সাইটে যান
যেখানে আপনার প্রশ্ন রয়েছে সেই minute এবং second চয়ন করুন সংক্ষেপে আপনার প্রশ্ন ব্যাখ্যা করুন আমাদের দল থেকে কেউ তাদের উত্তর দেবে
spoken tutorial forum এই tutorial নির্দিষ্ট প্রশ্নের জন্য তাদের সাথে সম্পর্কহীন এবং সাধারণ প্রশ্ন পোস্ট করবেন the
এটি প্রশ্নগুচ্ছ কমাতে সাহায্য করবে কম গুচ্ছ সহ আমরা এই আলোচনা নির্দেশমূলক উপাদান হিসাবে ব্যবহার করতে পারি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
আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি অংশগ্রহনের জন্য ধন্যবাদ